এখানে খাওয়া দেওয়া হচ্ছে সাইড -এ একটা গোলাপি রঙের বোর্ড দেখতে পাচ্ছি অনেক বড় বালতি দেখা যাচ্ছে পাখা ঝোলানো আছে ।

এখানে মেলা হচ্ছে। মেলা-এ-ও-র অনেকগুলো লোক আছে নাচ করছে।

ছোট বড় গাছপালা আছে। দুটো রাইড আছে।

গোলাপি রঙের একটা ফুলগাছ দেখতে পাচ --

এবং নদী দেখতে পাচ্ছি নদীর ওপর সেই বাড়ি উম নারকেল গাছ আছে।

একটি রাস্তা দেখছি রাস্তার ওপরে একটি লোক যাচ্ছে সাইড এর ঘর দেখতে পাচ্ছি একটি মন্দির।